আর সাইড এ একটা হচ্ছে ওদে সিঁড়ি দিয়ে ই করা আছে --

একটা সাইড -এ ওই সাইড -এ বিল্ডিং দেখা যাচ্ছে।

একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে সব সেখানে নামাজ পড়ছে।

এসব ইস্কুল । স্কুল -এ বেয়াম করছে।

নিচের বিল্ডিং টার সামনে একটা খাম্বা করা আছে।

এদিকে দুটো ছেলে আছে তিনটে চারটে মেয়ে আছে।

বোর্ড লাগানো আছে একটা হচ্ছে ডিস্ টিভি এন্টনা লাগানো আছে--

একটা মসজিদ আছে দোতলা মসজিদ সাদা রঙের ।